লোকটির মুখে মাকস লাগানো রয়েছে।

এখানে একটি সুন্দর একটি মাঠ দেখতে পারছি আর অনেক দূরে একটি পাহাড়ও রয়েছে।

তাইডে একটি সাইকেনও দাঁড়ানো আছে।

একটি লো সামনের দিকে বসে আছে লোকটির শার্ট এর কালার হল সাদা।

দেখতে পাচ্ছি আমরা প্রচুর বড় বড় গাছও আছে।

এখেনে একটি ইস্কুল দেখা যাচ্ছে ইস্কুলটির কালার হলো নীল আর সাদা।

সামনে একটি বড় পাথর রাখা রয়ছে।

গোদরেজটি কালার হল ব্ল্যাক ক্রিম কালার ।